আমি একটি স্কুটি দাঁড় করানো দেখতে পাচ্ছি সাদা কালারের ।

ছবিটি কোনো একটি বাজারের ছবি।

এই ছবিটিতে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

আশেপাশে আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল রয়েছে বড় কালো এবং সাদা কালারের।

এই ছবিটিতে আমরা একটি মিষ্টির দোকান লক্ষ করতে পারছি।

খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই মিষ্টির ট্রে গুলি।

দুদিকে দুটি রাস্তা দেখতে পাচ্ছি।

এই শোরুম -টি সাদা এবং লাল বেলুন দিয়ে সাজানো রয়েছে।

এই ছবিটিতে আমরা একটি ছোট্ট বাজার লক্ষ্য করতে পারছি।

আমরা দেখছি এই ব্যাঙ্ক -এর সামোনে গাড়ি বাইক দাঁড় করানো রয়েছে।

এই ছবিটিতে আমরা একটি ওষুধের দোকান দেখতে পারছি।

দোকানটির সামোনে একটি ব্রেঞ্চ রাখা রয়েছে যেটি সবুজ কালার -এর।

আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে ছবিটিতে।

এ ছবিটি কোনও একটি গোডাউনের ছবি।

আমরা এখানে গোডাউন -টি অনেক বড় লক্ষ করতে পারছি উপরে টিন দাওয়া রয়েছে।

বাস স্ট্যান্ড টিতে আমরা অনেকগুলি বাস লক্ষ্য করতে পারছি।

আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জলের ড্রাম রয়েছে তেলের ড্রামও দেখা যাচ্ছে ছবিটিতে।

আমরা এই ছবিতে অনেকগুলো পোস্টার লক্ষ করতে পারছি।